create and edit multiple objects এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব objects copy এবং paste করা
objects duplicate এবং clone করা
বিভিন্ন অবজেক্টের সমূহ এবং ক্রম তৈরী করা
multiple selection এবং invert selection
clipping এবং masking
এই tutorial record করতে আমি ব্যবহার করছি ubuntu linux 1204 os
inkscape সংস্করণ 0484
dash home এ যান এবং লিখুন inkscape
আপনি লোগোতে টিপে inkscape খুলতে পারেন
assignment _ 1 svg file খুলুন যা আমরা আগেই তৈরী করেছি
আমি এটি documents folder সংরক্ষণ করেছি
প্রথমে আমরা একটি object copy এবং paste করা শিখব
এটি করতে একটি object নির্বাচন করতে হবে তাই পঞ্চভূজে টিপুন
এখন এটি copy করতে keyboard ctrl + c টিপুন
এখন object paste করতে ctrl + v টিপুন আপনি পঞ্চভূজের copy canvas দেখতে পারেন
অবজেক্টের copies তৈরী করতে 3 টি অন্যান্য উপায় রয়েছে
in সকল 3টি পদ্ধতিতে অবজেক্টের একটি copy ঠিক মূল অবজেক্টের উপরে তৈরী হয়
প্রথম পদ্ধতিকে paste special বলা হয়
মনে রাখুন যে আমরা object copy করতে ctrl + c পূর্বেই টিপেছি
যেখান থেকে এটি copied করা হয়েছিল to সঠিক জায়গায় অবজেক্টকে paste করতে ctrl + alt + v কীস টিপুন
মূল অবজেক্টকে এর ডানদিকে এবং নীচে দেখতে copied করা object copied করুন
এই দুটি objects move করুন এবং সরিয়ে একপাশে রাখুন
দ্বিতীয় পদ্ধতিকে duplication বলা হয় ডুপ্লিকেশনের জন্য আমাদের প্রথম object copy করা আবশ্যক নয়
পঞ্চভুজ নির্বাচন করুন এবং আপনার keyboard ctrl + d টিপুন
এখন মূলের ঠিক উপরে একটি duplicate পঞ্চভুজ তৈরী হয়
এখন এর নীচে মূল object দেখতে ডুপ্লিকেট object move করুন
ডুপ্লিকেট object পরিবর্তন মূল অবজেক্টকে প্রভাবিত করে the
এর রঙ সবুজে বদলে এবং আকার কম করে এটি যাচাই করুন
তৃতীয় পদ্ধতি হল cloning
উপবৃত্তে click করুন এবং clone তৈরী করতে alt + d টিপুন
আগের মত ক্লোন মূল অবজেক্টের ঠিক উপরে তৈরী হয়
এটিকে দৃশ্যমান করতে একপাশে সরিয়ে আনুন
লক্ষ্য করুন যে ক্লোন object সর্বদা মূল অবজেক্টের সাথে যুক্ত থাকবে
মূল object তার parent হিসাবেও পরিচিত
মূল object clone পরিবর্তন যেমন আকার রঙ ইত্যাদি তার clone প্রভাবিত করবে
মূল অবজেক্টের রঙ গোলাপীতে বদলে এটি রোটেট করুন এবং এর আকার হ্রাস করে যাচাই করুন
দেখুন যে একই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ক্লোন object হয়
মূল object থেকে clone আলাদা করতে প্রথমে clone নির্বাচন করুন তারপর shift + alt + d টিপুন
এখন মূল object পুনরায় নির্বাচন করুন এবং এর আকার বদলান
দেখুন যে ক্লোন object প্রভাবিত হয় না
এই অপারেশনসের জন্য শর্টকাট icons command bar উপলব্ধ যেমনকিদেখানো হয়েছে
multiple objects নির্বাচন করতে shift key ধরে থাকুন এবং objects টিপুন to আপনি নির্বাচন করতে চান
আমি প্রথমে উপবৃত্ত নির্বাচন করব তারপর আমি shift key ধরে থাকবো এবং অন্যান্য উপবৃত্ত নির্বাচন করব
লক্ষ্য করুন যে উভয় বস্তু এখন নির্বাচিত
ctrl + g কীস একসাথে টিপে আমরা এখন এগুলিকে সমূহতে করতে পারি
লক্ষ্য করুন যে উপবৃত্ত এখন একটি object হিসেবে শ্রেণীবদ্ধ হয়েছে
আপনি এদের আশেপাশে move করতে পারেন এবং আপনি দেখবেন যে দুটি objects একটি objects হিসাবে move you
সমূহের আকার বদলানোর চেষ্টা করুন এবং আপনি দেখবেন যে দুটি অবজেক্টের আনুপাতিক মাপ পরিবর্তন হয়
রঙ নীলে বদলান এবং দেখুন যে দুটি objects একই রঙে বদলায়
আমরা কি করব যদি আমরা সমূহতে কোনো একটি অবজেক্টের বৈশিষ্ট্য বদলাতে চাই
সমূহ থেকে একটি object নির্বাচন করতে ctrl বোতাম টিপুন এবং object click করুন
by ক্রিয়া দ্বারা আমরা সমূহতে প্রবেশ করতে পারি এবং স্বতন্ত্র objects নির্বাচন করতে পারি
সমূহ থেকে প্রস্থান করতে canvas কোথাও একটি ফাঁকা স্থানে টিপুন
objects আলাদা করতে প্রথম সমূহ নির্বাচন করুন এবং ctrl + shift + g কীস to ctrl + u কীস টিপুন
এখন উপবৃত্ত আলাদা আলাদা হয়ে গেছে
এই বিকল্পের জন্য শর্টকাট icons command bar উপলব্ধ যেমনকি দেখানো হয়েছে
canvas সকল objects নির্বাচন করতে ctrl + a কীস টিপুন
সকল objects অনির্বাচিত করতে canvas কোনো একটি ফাঁকা স্থানে টিপুন
আমরা একটি বিশিষ্ট ছাড়া বাকি সকল objects নির্বাচন করতে চাইলে invert selection বিকল্প ব্যবহার করতে পারি
আমরা arrow ছাড়া সকল objects নির্বাচন করতে চাই
সুতরাং প্রথম অ্যারোতে টিপুন edit menu তে যান এবং invert selection এ টিপুন
লক্ষ্য করুন যে canvas arrow ছাড়া সকল objects নির্বাচিত
এখন শিখি যে objects কিভাবে ক্রমবদ্ধ করে
বড় পঞ্চভূজের উপর ছোট পঞ্চভুজ move করুন
এখন একটি star আঁকুন এবং এটিকে ছোট পঞ্চভূজের উপর রাখুন
ছোট পঞ্চভুজ নির্বাচন করুন object মেনুতে যান এবং raise এ টিপুন
দেখুন যে এখন ছোট পঞ্চভূজ বড় হয়ে গেছে এখন স্টারের উপরে রয়েছে
এখন star এ টিপুন object মেনুতে যান lower এ টিপুন
এখন star নীচের দিকে moved হয় এবং বড় পঞ্চভূজ এর উপরে দেখা দেয়
এখন বড় পঞ্চভুজে টিপুন object মেনুতে যান এবং raise to top এ টিপুন এখন বড় পঞ্চভুজ সবচেয়ে উপরে দেখায়
এখন আবার object মেনুতে যান lower to bottom এ টিপুন দেখুন বড় পঞ্চভূজ নীচে moved হয়
আমরা we বিকল্প tool controls bar we পেতে পারি
এখন শিখব যে কিভাবে clipping করে
clipping আপনার জটিল objects দ্রুত
এবং সহজে তার সম্পূর্ণ আকার বদলে
আপনার ডিসাইনের অন্য এলিমেন্ট বা আকার তার অনুরূপ করে
এটি প্রদর্শনের জন্য আমি একটি image ব্যবহার করব আমার কাছে এখানে নতুন inkscape file একটি image রয়েছে
এই image আমি একটি উপবৃত্তের আকার আঁকব
এখন image এবং উপবৃত্ত নির্বাচন করুন
object মেনুতে যান clip এ টিপুন এবং তারপর set এ click করুন
দেখুন যে image এখন উপবৃত্তের আকৃতি থেকে ক্লিপ হয়ে গেছে
clipping a অবজেক্টের আকৃতি clip হিসাবে উপযোগিত যা দৃশ্যমান এলাকা সংজ্ঞায়িত করে
আমরা object মেনুতে ফিরে গিয়ে clip সরাতে পারি clip we টিপুন এবং তারপর release we click করুন
এখন clip মুক্ত হয়
এখন masking করা শিখি
masking clipping এর অনুরূপ
masking এ একটি অবজেক্টের পারদর্শিতা বা স্বচ্ছতা দ্বিতীয় অবজেক্টের অস্বচ্ছতা নির্ধারণ করে
masking প্রদর্শন করতে semi gradient tool ব্যবহার করে প্রথমে উপবৃত্ত অর্ধস্বচ্ছ বানাবো
এখন উপবৃত্ত নির্বাচন করুন
object মেনুতে যান fill and stroke এ টিপুন
radial gradient এ টিপুন এবং তারপর edit এ টিপুন
rgb সাদাতে বদলাতে rgb sliders একেবারে ডানদিকে সরান
stop drop down অ্যারোতে টিপুন এবং অন্য stop নির্বাচন করুন
rgb কালো এবং alpha value 255 এ বদলাতে rgb sliders একেবারে বামদিকে সরান
মাঝে একটি অন্য রঙ যোগ করতে add stop এ টিপুন
node tool টিপুন এবং diamond হ্যান্ডেল উপরের দিকে সরান
এখন image এবং উপবৃত্ত নির্বাচন করুন
object মেনুতে যান
mask এ টিপুন এবং তারপর set এ টিপুন
দেখুন যে mask image তৈরী হয়েছে
লক্ষ্য করুন যে image masking অবজেক্টের পারদর্শিতা বৈশিষ্ট্য নিয়ে আসে যা হল উপবৃত্ত
mask মুছে ফেলতে object মেনুতে ফিরে যান
mask এ টিপুন এবং তারপর release এ টিপুন
mask এখন মুছে গেছে
সংক্ষেপে in tutorial আমরা শিখেছি objects copy এবং paste copy
duplicate এবং clone objects
বিভিন্ন অবজেক্টসের সমূহ এবং ক্রমবদ্ধ করা
multiple selection এবং invert selection
clipping এবং masking
এখানে 2 টি নির্দেশিত কাজ রয়েছে
ধূসর রঙের একটি উল্লম্ব উপবৃত্ত এবং কালো রঙের একটি বৃত্ত তৈরী করুন
উপবৃতের উপরের কেন্দ্রে বৃত্ত রাখুন
এটি চোখের আকৃতির it হওয়া উচিত
এখন তাদের সমূহতে রাখুন
অপর চোখ বানাতে একটি clone তৈরী করুন
উভয় চোখ দৃশ্যমান করতে একে একপাশে move করুন
নীল রঙের একটি বৃত্ত এবং লাল রঙের একটি বর্গক্ষেত্র তৈরী করুন
বর্গক্ষেত্রের duplicate তৈরী করুন এবং উভয় বর্গক্ষেত্র আড়াআড়ি বিপরীতদিকে রাখুন
উভয় বর্গক্ষেত্র নির্বাচন করুন এবং তাদের একই object সমুহিত করুন
বৃত্তকে সমুহিত বর্গক্ষেত্রের উপরের কেন্দ্রে রাখুন
উভয় নির্বাচন করুন এবং একটি clip তৈরী করুন এটি ধনুকের it হওয়া উচিত
আপনার করা নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত
এই link উপলব্ধ video দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভাল bandwidth না থাকলে video download করে দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের ইমেল করুন
এটি ভারত সরকারের nmeict mhrd এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমরা tutorial শেষে চলে এসেছি